hello রাজেশ্বরী হ্যাঁ রাজেশ বলো

হম আমি ভালো আছি গো তুমি কেমন আছো বোলো হম আমিও ভালোই আছি আর সামনে তো উম পঁচিশে ডিসেম্বর picnic করার মানে plan আছে নাকি picnic করার plan তো দেখো বলতে আমি করেছিলাম কিন্তু কাউকে সেরকম পাইনি যে picnic করতে জব তো সেইজন্য plan তাকে cancel করেদিলাম গো আচ্ছা তো আমাদের সামনেই একটা picnic এর plan আছে ঠিক আছেএই পঁচিশে ডিসেম্বর এর দিন ই একটু দূরের দিকে মানে উম এই ধরো একটু outing এ তো যাওয়ার কোনো plan আছে হ্যাঁ অবস্যই যদি তুমি বোলো আমার জায়গা হবে তাহলে আমি অবশই যাবো কোনো যাবোনা আছে তো মানে উম কোনো রকম জায়গার preference আছে মানের যে কোথাও ওখানে গিয়ে করা যেতে পারে বা কিছু দেখো জায়গা বলতে তো picnic যেখানে সেখানে করা যাই তুমি কি মানে আহ কলকাতার ওই side এ কি বলছো picnic করবে না কোথাও বাইরে যাওয়ার ইচ্ছে আছে তোমার না আমি ভাবছিলাম কলকাতার ওই side এ যদি picnic করা যাই একটা মানে picnic spot দেখে তো সেটা নিয়ে আরকি চিন্তা ভাবনা করছি আচ্ছা তো দেখো কোলকাতাতে তে তো আমি সেরকম অটো ভালো জায়গা বলতে পারছিনা picnic এর তো ওটা আমি খোঁজ নিয়ে না হয় বলবো আর যদি তুমি বাইরে কোথাও যেতে চাও তাহলে নাহয় আমি বলতে পারবো কারণ হচ্ছে আমাদের এই দিকে অনেক ভালো ভালো picnic এর spot আছে উম তা এরকম দু একটার কথা একটু বোলো আছো দেখো আমাদের এদিকে একটা মাসাঞ্জোর বলে জায়গা আছে সেখানে কি হয় খুব সুন্দর একটা তোমার মানে সুমুদর একটা বোরো পুকুর আছে অনেক বোরো দেখে মনে হবে সমুদ্র কিন্তু ওটা সমুদ্র না বেশ মানে তোমার জলটাও তুমি দেখবে পুরো নীল একদম মানে দেখলে তুমি বলবে যে হ্যাঁ খুব সুন্দর একটা জায়গায় এসছি ওই ক্ষান্ত সমস্ত লোকজন বেশির ভাগ picnic করতেই যাই আচ্ছা সেট বেশ ভালো জায়গায় মনে হচ্ছে তাহলে ওই জায়গাটা নিয়ে আর একটু detail এ একটু বোলো তালে পরে আমরা বাকিদের একটু বলতে পারি হ্যাঁ আমি বলি তো ম্যাসেন্জার জায়গাটা কি বলতো আমাদের এখন থেকে মানে আমাদের বীরভূম district থেকে নিয়ে তোমার ওই কিছুটা ধরো আহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এর দূর মানে দূরত্ব হবে তুমি গাড়িতে যেতে পারো bike এও যেতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে সবাই bike নিয়ে যেতে পারে তাহলে bike prefer ভালো হবে আর যদি গাড়ি করে তাহলে খুব ভালো তো তোমরা কিসে যেতে চাইছো কিসে interested বোলো তাহলে আমি সেরকম ব্যবস্থা করবো

আমাদের ছোট টুকটাক কিছু জিনিস পত্র থাকবে তারপর তো সমস্ত gas oven এগুলো থাকবেই বুঝতেই পারছো হম হম সেটাই না মানে একটা by road এ গেলে পরে একটা জায়গাতে একটা গাড়িতেই সব কিছু তুলে নিয়ে চলে যাওয়া যাবে তাহলে এক কাজ করা হবে ওই গাড়িটা নাহয় book করা হবে তো আমি সেটা নাহয় কথা বলে নিবো তখন তুমি একটা বার উম জেনে আমাকে জানিয়ে দিয়ো তোমার কোটা friend রা বা কোটা colleague রা আসছে আমি সেরকম নাহয় একটা ব্যবস্থা করে নিবো আহ আমাদের friend আর colleague মিলিয়ে উম তাদের family ও রয়েছে তো family সবাইকে নিয়ে মোটামোটি ওই সলসাতের জন হয়ে যাবে তা আমার তো মনে হয় একটা তাহলে বাস করে নিলেই বোধহয় সুবিধা হয় নাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি আমার মনে হয় ওই যে mini বাস গুলো যেটা হয় তোমার picnic এর জন্য afford করা হয় তো আমি ওটাই নাহয় একটা book করে নিব আমার মনে হয় কুড়ি পঁচিশজন আরামসে হয়ে হবে এর মধ্যে

ঠিক আছে আমি তোমাকে ওই জায়গাটার ব্যাপার এ একটু বলে দিচ্ছি details এ একটু শুনে নাও তাহলে তুমি যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে

হ্যাঁ তো জায়গাটা মানে ধরো একটা জঙ্গল এর মতো আছে বেশ খুব বন আছে তোমার সাল বন এসব এসব সব কিছুই আছে তারপর তোমার তোমাকে তো বললামই একটা বোরো dam এর মতন মানে

বাচ্চারা যদি কিছু কিনে খেতে চাই বা কিছু তাহলে তারা কিনে খেতে পারবে এই এইটুকু সামান্য হ্যাঁ কিন্তু ভীষণ একটা ভালো picnic spot হ্যাঁ শুনে তো বেশ ভালোই মনে হচ্ছ মানে dam মতন রয়েছে plus বোন রয়েছে তো ওখানেও মানে ঘোরাফেরা আশেপাশে যাবে বা বাচ্চারা যদি ওইখানে কিছু উম খেলাধুলা করতে যায় তো সেটা আবার কি করতে পারে যেমন কি cricket বা football হয়তো বাচ্চারা খেলল তো সেটাও আর কি করতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ সেসব তো সবকিছু করতেই পারবে তারপর ধরো তোমার boating এইসবের facilities আছে তো বাচ্চারা boating চাইলে boating ও করতে পারবে আচ্ছা boating এর ও আছে ওই dam এ তাই তো হ্যাঁ হ্যাঁ ওই dam মধ্যেই তোমার সব কিছু ছোটর মধ্যেই খুব সুন্দর ভাবে একটা sophisticated একটা place সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর একটা family picnic spot তৈরি করা হয়েছে আচ্ছা মানে বেশ ভালো তাহলে পরে মানে আহ একটা মানেঘোরাও হয়ে গেল গিয়ে আহ plus picnic ও হয়ে গেল দুটোই একসঙ্গে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এটাও হয়ে গেল তার উপর তো আমি তো শুনেছিলাম কিছুদিন আগে যে নাকি নতুন একটা তোমার বাচ্চাদের জন্য park তৈরি করেছে children park তো ওটা এখন খুব ভালো একটা বাচ্চাদের জন্য হয়েছে ও আচ্ছা মানে তো খুবই ভালো আহ আর ওখানে আহ মানে ওই বনের মধ্যে কি কোন পশু পাখি বা ওরকম কিছু থাকে নাকি

production করা হয় তো ওটাই নিয়ে আর কি মানে ওইটুকুর ভেতরেই সব কিছুটা কিছু নেই তুমি যেটা ভাবছো যে পশুপাখি এসবের ওইসব কিছুই নাই আচ্ছা তাহলে পরে তো বেশ ভালোই মানে তাহলে পরে এই picnic টাতে কিরকম কি মানে পয়সা কড়ি লাগবে picnic এর খরচা যদি বলছি expense টা depend করছে আমরা কত কি খাওয়া-দাওয়া করব কি item কিনা তো সেটাই না এবার তুমি বলো item কি কি থাকবে কি কি থাকবে না বাচ্চারা কেমন কি খাবার prefer করবে তাহলে সেরকমই আর কি হুম সেইগুলোতো এমদের উপর রয়েছে plus picnic spot তার যে একটা ভাড়া রয়েছে সেটা কিরকম কতটা সেটা না না এখানে picnic spot টা আমাদের এদিকে এতটাই ভালো যে কোনো picnic spot এ যাও picnic spot এ টাকা লাগেনা মানে ওটা government এর government place তো তাই জন্য ওটা government থেকে একটা permission করাই করা থাকে তো ওটা সবাইকে allow করে কোনো অসুবিধা নেই

হ্যাঁ খাওয়াদাওয়ার খরচটা আর তোমার যাওয়া দাওয়া মানে যাওয়া আসার খরচটাই যে টুকুটা সেই টুকুটাই উম মানে হয়ে যাবে বাস ভাড়া যতটা লাগবে মানে বাস এর তা মানে book করতে হয় আগে advance দিতে হয় কিছু টাকা তো খাওয়া দেওয়ার তাহলে একটা plan করে নিয়াজকে মানে সকাল থেকে নিয়ে বিকাল পযন্ত মানে উম কি কি খাওয়া যেতে পারে হ্যাঁ যেটা হচ্ছে কি মানে কথা হলো যে আমরা তো ধরো বড়োরা আমরা যা হোক খেয়েনিতে পারবো ঝাল হোক যেমনই হোক ঝাল টাল রান্না হোক বা lightly খাবার হলেও আমাদের অসুবিধা হবেনা main হচ্ছ বাচ্চারা বাচ্চারাও তো যাবে তো বাচ্চারা কি মানে breakfast এ কি পছন্দ করলো সেগুলো তে lunch এ কি খেতে সেরকম কিছু একটা সবাইকে decide করে menu গুলো তৈরী করতে হবে হ্যাঁ সেট আছে এবারে এক একটা বাচ্চার এক এক রকমের মানে routine থাকে খাওয়াদাওয়া এক এক রকম সেগুলো তো তাহলে পরে আমাকে individually সবাইকে জিগেশ করে করে ওই গুলো note down করতে হবে তবে উম আহ বোড়োদেরটা ঠিক করে নাওয়াযাক বোড়োদের তো মোটামোটি common ই থাকবে সেটা ঠিক করে নেয়া যাক হ্যাঁ তো বোড়োদের মধ্যে তো ধরো breakfast এ তো আমরা কি বেশিরভাগ তো আমরা এখানে তোমার bread হলো বা লুচি পরোটা এসবই খাইতো আবার ধরো picnic এর এখানেতো দেখতে হবে সময় এর ব্যাপারটাও থাকবে কতক্ষনে কি রান্না করতে সময় লাগছে কতক্ষন খেতে serve করতে লাগছে তো shortcut এ কিছু একটা breakfast এর কিছু তোমার যদি জানা থাকে তাহলে বলো দেখো যা দেখতে পাচ্ছি উম বাস এ যেতে অনেকটাই time লেগে যাবে main তা আমার মনে হয় বাস এ করে নিলেই better হয় সেটা ওই ডিম্ পাউরুটি

হ্যাঁ idea টা বেশ ভালো খারাপ কিছু না তো তাহলে তাই হবে মানে breakfast এর ব্যাপারটা আমরা এই করে নিবো তোমার bread থাকলো একটা boiled egg থাকলো আর কলা তো থাকলই

এটা করলেও হয় বা রাস্তার ধারে যেতে যেতে চা এর stall যদি পরে তালে সেখান থেকেও করে নেয়া যাই তবে বানিয়ে নিয়ে যাওয়াটাই better হ্যাঁ কোনো বোলো কতবার আর লোকে মানে এই মানে বাস কে দাঁড় করিয়ে করিয়ে চা খাবে চা তো এমনই একটা জিনিস যে মানে লোকে একবার কি চারবার খেলেও মনে হয় আর একবার খাই

prefer করবে আবার অনেকে mutton খাই আবার অনেকে chicken mutton দুটোই খাইনা মাছ খাই সেরকম গুলো ও লক্ষ্য করতে হবে তালে আমরা মোটামোটি সব দিক গুলোই ভাবনা চিন্তা করে একটু note down করে নি আবার যে যেটা prefer করবে সেই অনুজাই নাহয় একজন cook তো আমাদের সঙ্গে যাচ্ছেই তাকে সেই অনুযায়ী বলে দিলেই হয়ে যাবে না না সেটা ঠিক ঠিকই আছে তুমি যেটা বললে আমি বুঝ মানে একদম exact একদম point এর কথা তো ওরা কি সবাই non vegetarian না মানে কেউ veg ও আছে অনেকে না veg ওরকম ভাবে নেই মোটামোটি সবাই non veg ই এবারে দেখে গেল non veg এর মধ্যে কেউ হয়তো আর কি মাছ মাংস মাংসটা হয়তো খাইনা মাছ খাই সেটা আছে আর কি আছে হ্যাঁ তাহলে ঠিক আছে আহ ধরো তোমার mutton তো থাকবেই mutton আবার জাত mutton prefer করবে mutton খাবে আমি যেমন mutton একদমই পছন্দ করিনা তো আমি বেশি prefer করবো chicken টা তো বেশির ভাগ আমরা কি করবো mutton তা তোমার fifty percent এর মতো mutton টা রাখতে হবে আহ thirty per thirty percent এর মতো chicken টা রাখতে হবে আর twenty percent এর মতো আমার মনে হয় মাছটা রাখলে ভালো হয় তাইনা উম আহ হ্যাঁ সেটাতো করা যেতেই পারে তাছাড়া আমার আহ মনে হয় আহ মাছটা দুরকম করলে কেমন হয় একটা মাছ আর কি common সেটা সবাই আর কি খাবে আর যারা mutton বা chicken খেলনা তারা ওই শুধু special মাছটা খেলো যেমন বা ইলিশ বা পোমপ্লেট হ্যাঁ অবশ্যই না হওয়ার না দেখো যে যেটা prefer করবে সেটা নিয়েই আমরা এগোবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার ই খাবে তো নষ্টতো হবেনা কারণ ধরো আবার আমরা অটো দূর থেকে journey করে যাচ্ছি আবার অতদূর থেকে আবার ফেরার ব্যাপাটাও থাকবে

হ্যাঁ তো সেটাই হিসাব করে আরকি করতে হবে মানে আমি তো দরকার হলে phone করে জিগেশ করে নিবে ক কোনটা prefer করছে তো সেই অনুযায়ী যে রান্নার লোক থাকবে তাকে আরকি বলে দিতে হবে যে এত গুলো হবে তো সেই অনুযায়ী রান্না টাই কোর্ট হবে

তারপর তোমার কি খাবে fried rice খাবে নাকি plane rice খাবে কোনটা কি মানে কে বেশি মানে কোন দিকটা মানে আমার মনে হয় যে বেশি prefer হবে rice তা না plane rice টা না fried rice

কি বলে তেল মশলা আর কি হচ্ছেনা ওতো ওটা সবাই খেতে পারবে হ্যাঁ এটা ঠিক কথা বলেছো fried টা মানে plane rice এ ও যেমন যা হচ্ছে fried rice এ ও একই just কিছুটা একটু veggies পড়ছে বা একটু dry fruit পড়লো কিছুটা ঠিক ই আছে উম তাহলে তোমার আহ fried rice টাই finall এই গুলো তো হয়ে গেল তাহলে এবারে starter এ কি করা যেতে পারে starter এ তো আমার মনে হয় বাচ্চারা বলো বা বয়স্ক লোকজনদেরও বলো বা আমাদের মতনও normal মানুষদের ছেলে মেয়েদের বলো সবাই তো বেশি prefer করে chicken পকোড়া তারপর fish fingar এই গুলো রাখা যেতে পারে এবারে এগুলোর মধ্যে উম চিকেন পাকোড়া fish finger দুটোই আহ নাকি কিছু veg এর item ও আহ রাখা যেতে পারে হ্যাঁ veg item ও রাখতে পারো যেমন কি আমার যেমন veg veg এর মধ্যে হচ্ছে যেমন তোমার mixed vegetable পাকোড়া হয় ওটা করতে পারো বা তুমি পানির পাসিন্দা করতে পারো বা পানির drumstick করতে হম হম এগুলো তো করে যাই তালে উম তালে পরে এক কাজ করা যাক মানে veg এর একটা item থাকুক সেই সঙ্গে আহ chicken বা fish এর একটা item থাকুক হ্যাঁ তাহলে এক কাজ করা যাক chicken টা কে মানে ignore করে fish টাকেই মানে priority টা দিয়া হোক কারণ হচ্ছে ধরো mutton ও থাকছে chicken ও থাকছে হ্যাঁ এরকম ও হতে পারে মানে কেউ হয়তো chicken বা mutton খাইনা সেই ক্ষেত্রে fish টা থাকলে পরে অসুবিধা হয়না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো তাহলে আমাদের starter এর মধ্যে তোমার একটা fish finger থাকলো এক একটা পানির পাসিন্দা এটা তা এই দুটো দুটো item থাকলো হ্যাঁ এটা থাকলো আর সেই সঙ্গে sauce salad তো থাকছেই আর আর একটা আমার মনে হয় উম রাধা বল্লবী type এর কিছু কি করা যেতে পারে

হ্যাঁ helper তো একজন থাকছেই একজন cook একজন helper এর পরেও যদি কিছু help এর দরকার হয় তখন আমরা নিজেরে সেগুলো help করে দিলাম আহ picnic এর মজা তো ওই খানেই আহ আর উম আহ আমার মনে হয় একটা রাধা পল্লবী বা নানকুলচা type এর কিছু রাখা যেতে পারে তার সঙ্গে একটা মানে ওই ওই গুলোর সঙ্গে যেরকম হয়, মানে রাধা পল্লবীর সঙ্গে যেরকম মানে মোটর এর যেটা আরকি recipe হয় সেই গুলো রাখা যেতে পারে আহ হ্যাঁ মোটর এর recipe বোলো বা তুমি চানাপানির বোলো বা মাসালাচনা বলো এরকম কিছু হাল্কের মধ্যে রাখলে হয়ে যাবে হ্যাঁ ঐটা রাখা যেতে পারে তারপরে তো main course চালু হচ্ছে fried rice আহ আহ এদিকে mutton বা chicken বা কেউ যদি fish খাই তো fish তো সেগুলো চালু হচ্ছে আর এটা বলছিলাম যে common fish এর মধ্যে কোনটা দেখো common fish এর মধ্যে আমার সিরোকোমনা সত্যি fish এর উপর কোনো idea নেই মানে বলতে পারবোনা তো fish এর কেমন কি এটার দায়িত্ব টা কি please তুমি বা তোমার যারা friend colleague যারা তাদেরকে নিয়ে একটু discuss করে নিও কারণ fish আমি সেরকম মানে খাইনা তো তাই জন্য বলতেও পারছিনা

তাহলে পরে তো মানে fish যেটা হচ্ছে সেখানেও তো মানে একটু change করলে পরে better হয়

তাহলে মাছের item এ তো তাহলে পরে একটা এর সঙ্গে তাহলে পনিরের item করে দিলে পরে তোমার অসুবিধা হবে না কেননা একটা common মাছ তো সবার জন্যই থাকছে plus আর একটা special মাছ থাকবে তো তুমি তো এই দুটোর মধ্যে কোনটাই আরকি খাবে না বলছো। কোন অসুবিধা নেই যেটুকু মানে যেটা আমরা final করেছি menu সেগুলোই থাক আমি chicken খাই আমি chicken খেয়ে নেব mutton খায় না mutton খাব না fish খায় না fish খাব না chicken তা আমি পছন্দ করি তো আমি চিকেনটার সঙ্গেই

আচ্ছা তাহলে পরে উম fish এর মধ্যে উম আহ আমরা ভেটকি পাতুরি করতে পারি আচ্ছা ভেটকি পাতুরি করলে আর একটা জিনিস যেটা মানে আপনার সাদা ভাতটা অল্প পরিমাণে আর কি করতেই হবে কেননা fish এর একটা আলাদা item থাকছে তার সঙ্গে মানে fried rice দিয়ে তো fish চলবে না

কিছুটা পরিমাণে মানে যতটা fried rice করব তার থেকে half plane rice টা করলে আমার মনে হয় হয়ে যাবে না হুম half করলে তো হয়েই যাবে আমার মনে হয় আরেকটু কম করলেও অসুবিধা হবে না যাইহোক মানে ওইটা হিসাব করে নিতে হবে মানে যে রান্নার লোক থাকবে তার সঙ্গে বসতে হবে বসে ওইটাকে কথা বলে নিতে হবে উম আমার যেটা তাহলে পরে ঠিক হলো আহ plane rice থাকছে সেই সঙ্গে ভেটকি পাতুরি আহ তারপরে উম যেটা optional যেটা আর কি মাছ থাকছে সেটা কি বলে ইলিশ বা পোমপ্লেটে আর মধ্যে কিছু একটা করা যাক নাকি হ্যাঁ হ্যাঁ ইলিশটা করতেতো কিন্তু এবার একটু দেখতে হবে কারণ হচ্ছে ছোট বাচ্চারা আছে আর ইলিশ মমাছে শুনেছি নাকি ভীষণ কাটা থাকে এবার মানে বাচ্চারা যদি বললো আমি মাছ খাবো

হম সেই ক্ষেত্রে সেটা তাহলে পরে পোমপ্লেটে করে দিয়া যাক ওতে কাটাও বেশি থাকেনা হ্যাঁ সব থেকে best ওটাই হবে কারণ পোমপ্লেটে এ শুনেছি নাকি কাটা সত্যিই খুব কম থাকে তো ওটাই ভালো পোমপ্লেটে টাই finall আচ্ছা পমপ্লেট তাহলে পরে এই হল main course starter তো হয়ে গেল তাহলে পরে আহ next চাটনি মিষ্টি ওই গুলোর মধ্যে তাহলে চাটনি কি ধরনের কি করা যেতে পারে দেখো চাটনিতে একটু ভাবছি যে unique type এর কিছু করা হবে যাতে মানে কি বলতো সেই টমেটো চাটনি এগুলো তো সবাই খাচ্ছে তো আমি ভাবছিলাম যে আহ কাঁচা আম যদি পাওয়া যায় তাহলে কাঁচা আমের চাটনিটাই করা হবে সবকিছু তোমার dry fruit মানে সব mixed করে কাঁচা আম এর উপরে

ওটাই করা যায় বা আনারসের চাটনিও করা যেতে পারে বা fruit চাটনি যেটা হয় মানে সব ধরনের fruit গুলো দিয়ে সেরকমও করা যেতে পারে তো dry fruit থাকবে আহ এমনি কাঁচা fruit ও আর কি থাকবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছ তুমি তাহলে হয় আনারসের চাটনি টা করবে না হলে mixed fruit চাটনি টা করবে

আর মিষ্টির মধ্যে উম কই পাত মিষ্টি করা যেতে পারে বা কি কি মিষ্টি মিষ্টির মধ্যে আমি বলবো যে এখন তো তোমার খেজুর গুড়ের রসগোল্লা

খেজুর গুড়ের রসগোল্লাটা তো থাকছেই তারওপর ধরো একটা কালো জ্যাম থাকলো বা তোমার একটা সন্দেশ জাতীয় কিছু একটা হ্যাঁ করা যেতে পারে তাতে অসুবিধা নেই আহ এই গুলো করা যেতে পারে আর দই টা কি চলবে এখন তো মানে একটু ওই সময়টা ঠান্ডা ঠান্ডা থাকবে তো দুইটা কি চলবে হ্যাঁ আমি তোমাকে ওটাই বলতে যাচ্ছিলাম যে দেখো ঠান্ডা থাকছে সেই সময়টাতো আহ তো better হয় দুইটাকে মনে option না রাখাটাই তো just normal কিছু একটা উম হালকার মধ্যে তোমার মিষ্টি আর চাটনি পাঁপড় এগুলোই just enough ঠিক আছে তাহলে পরে ওই কোথায় লইলো মানে আহ রসগোল্লা একটা কালো জ্যাম আর আহ সেই সঙ্গে হচ্ছে আহ আর একটা কি বললে

একটা পানের কি ব্যবস্থা করা যেতে পারে হ্যাঁ সব থেকে best একদম ভালো কথা বলেছো জেতা হচ্ছে পান পান্তা কিন্তু must কোরোই পান মানে পানের মধ্যে কোনো কথা হবেনা ওইটা ভীষণ ভালো লাগে

হ্যাঁ একটা সেই তেমন ভাবে আরকি বেনারস আর পান একটা আহ এ করে order দিয়ে বানিয়ে তালেপরে ব্যবস্থা করতে হবে

ঠিক আছে তাহলে মোটামোটীত plan হয়ে গেল খাবার দাবারের দিকটা আহ যাওয়া আসার দিকটা এবারে ব্যাপারটা হচ্ছে মানে যাওয়াটা কখন আর আসাটা কখন দেখো যদি সেরকম অসুবিধা হচ্ছে তাহলে এক কাজ করো তোমরা আগের দিন পারলে যেমন পঁচিশ তারিক আমরা picnic যাচ্ছি চব্বিশ তারিক তোমরা রাতের দিকে তোমরা পারলে এই side টা আমাদের এদিকে চলে এস তাহলে কি হবে তোমরা এইদিকে stay ও করতে পারছো আর খাওয়া দাওয়া ব্যাপারটা নাহয় আমি manage করে দিবে এই দিক থেকে সেদিন কেউ night stay করে নিবে আমাদের এখানে তার পরেরদিন নাহয় সকাল সকাল বেরিয়ে হবে এটা কইলে তো ভালো হয় তবে মানে আটজন গিয়ে ঐখানে হোটেল কি পাওয়া যাবে

হ্যাঁ সেতো শুধু রাতের টুকু ঠিক আছে আমি তাহলে সেই মতন আরকি কথা বলে দেখি সবার সঙ্গে কি বলছে মানে আগের দিন এবারে সবাড়ির তো একটা office এর ব্যাপার রয়েছে আহ তো office টা করে তারপরে আসাটা একটা ব্যাপার তো সেটাকি সবাই করতে পারবে কিনা আগের দিন আহ সেটা একবার কথা বলে দেখি

আছে ঠিক আছে তাহলে ওরকমই আর কি কথা রইলো যে সমস্ত plan তো মোটামোটি হয়ে গেল এবারে আমি সবাই কে জানাই এবারে বাচ্চাদের ব্যাপারটাও জানতে হবে সবার সঙ্গে কথা বলে বলে যে বাচ্চারা কি খাবে সকালে হোক বা দুপুরে বা ফেরার পথে আহ হ্যাঁ ফেরার পথ্যেটাতো পরের ব্যাপার main হচ্ছে দুপুরে আর সকালে কি খাবে একবার জিগেশ করেনি উম ঠিক আছে তুমি জেনে নিয়ে আমাকে পরে জানাও ঠিক আছে তালে এখন তালে রাখি পরে নাহয় কথা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো

আপনি সৈকত? ববর্তমান বাংলাদেশে বা ICT এই প্রযুক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে এই প্রযুক্তির সাথে আমাদের অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশ উন্নয়নশীল দেশ বর্তমানে আমরা সবকিছু প্রযুক্তির ছোঁয়া, রয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তথা বাংলার প্রত্যেকটা বাংলার প্রযুক্তি সে বিষয়ে আপনার মতামত কি?

ICT বা তথ্যপ্রযুক্তির ছোঁয়া লেগেছে তেমনিভাবে শিক্ষা ক্ষেত্রেও দেখা যায় তথ্যপ্রযুক্তির মানুষের মৌলিক অধিকার পাচ্ছি শিক্ষা বস্তুর চিকিৎসা অন্ন বাসস্থান, পাত্রীর ভেতরে প্রতিটা ক্ষেত্রেই ICT তে ছোঁয়া লেগেছে শিক্ষা বিষয়ে দেখা যায় যে অনলাইনের মাধ্যমে class করে এবং অনলাইনের মাধ্যমে বিভিন্ন জিনিস বিভিন্ন প্রকাশ করে। ICT ইর শোয়ার ফলে এগুলো সম্ভব হয়েছে বর্তমান যুগে ICT র সাথে জড়িত প্রতিটি মানুষ কারণ বর্তমানে দেখা যায় যে স্মার্টফোনের ব্যবহার বেশি হয়েছে বর্তমান পর্যায়ে আমরা ব্যবহার করছি ফোর জি ফোর জি নেট আগে যেমন আমরা থ্রি জি নেট ব্যবহার করতাম slow হতো নেটের speed ভালো পাওয়ার জন্য ফোরজি ব্যবহার করছি এবং ভবিষ্যতে আমরা ফাইভ জি ব্যবহার করব। এটা ICT র উন্নতির ফলে হয়েছে আচ্ছা আপনি বলেন যে বর্তমানে ICT ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে এগুলো ভবিষ্যৎ। বর্তমানে বাংলাদেশ সরকার আমাদের সব বাংলাদেশ সরকার প্রতিটি মানুষের স্বপ্ন পূরণ করে দিয়েছে বর্তমান বাংলাদেশ সরকার ICT খাতে অনেক, বরাদ্দ দেয় প্রত্যেক বছর বাজেট প্রকাশের সময় লক্ষ্য করে দেখবেন ICT কাজেই সরকার যথেষ্ট পরিমাণ দৃঢ় দৃষ্টিকোণ দেখে বাংলাদেশের প্রতিটি মানুষ এখন প্রযুক্তির সাথে জড়িত। প্রযুক্তি networking এবং sourcing মাধ্যমে বাংলাদেশে বর্তমানে ফাইভ-জি সেবা চালু করে দিয়েছে বর্তমানে বাংলাদেশে আরও ভবিষ্যতে আরও উন্নতির, প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষেরা আরো ভালো কিছু করছে বাথরুমে আমরা ঢুকছি বাথরুমে সবকিছু অল্প সময়ের মধ্যে করতে পারি, অতি শীঘ্রই স্বল্প সময়ে সকল কিছু করা সম্ভব হয়ে ওঠে দেশ বা দেশের বাইরে contact এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়.